এখানে একটি প্রাকৃতিক দৃশ্য দে দেখানো হয়েছে আহ তার মধ্যে পাহাড় পর্বত।

এটি একটি রাতের ছবি এবং এখানে-এ একটি ফ্ল্যাট - এর দু তিনটি ফ্ল্যাট দেখানো হয়েছে।

দুই পাশে দুটি সাইকাস গাছ রয়েছে এবং খুব সুন্দর পরিষ্কার রয়েছে।

এখানে বসিরহাট রেল স্টেশন -কে দেখানো হয়েছে এবং রেল স্টেশন -এর টিকিট কাউন্টার - টি আহ আহ এখনও ওপেন রয়েছে। সেখান থেকে আহ যাত্রীরা টিকিট কাটছে এবং পাশে একটি সাইকেল দাঁড় করানো এবং এটি রাত্রির সময়।

এখানে-এ সব কাপলরা বসে। তাদের --